ভেতরে অনেকগুলো লাইট জ্বলছে।

সামনে স্টিলের গ্রিল রয়েছে।

পেট্রোল পাম্পের সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে অশোক লেল্যান্ড ।

টির পাশে দুটি গাছ রয়েছে।

তারা কিছু ঢাকঢোল নিয়ে আনন্দ করছে।

দুইজন লোক গল্প করছে।

হলুদ রং করানো আছে।